স্থাপিত আঠারোশো অষ্টআশী ইং সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা .

আঃ এটি একটি মার্কেট আঃ যেখানে অনেক ধরনের খাবারের জিনিস আছে কেলগস্ কর্ন ফ্লেক্স আছে ম্যাগি আছে ইপ্পি নুডলস আছে স্যুপ আছে হ্যান্ড ওয়াশ আছে এবং নীচে ডেটলও আছে.

স্ট্যাচুটি ব্ল্যাক কালারের এর নিচে স্ট্যাচুটি রাখার জন্যে একটি জিনিস আছে উম যেটি একটু মানুষ কালারের.

সামনে একটি দোকান আছে যার উপরে একটি বাড়ি আছে.

এবং অনেকগুলো ঘাসফাস আছে জঙ্গল এবং এস উল্টোদিকে চারতলা একটি বিল্ডিং আছে যার নীচেও একটি টাইলসের দোকান আছে.

ভিতরে একটি মানুষ আছে এবং এর উপরেই রয়েছে তিনটে লাইট পাংখা এবং ভিতরে দোকানের অনেকগুলো জিনিসপত্র এবং নিচে রয়েছে তার।

এবং পিছের যে দরজাগুলো আছে ওইখানে গ্লাস টাইপ কিছু একটা আছে নীচে টাইলস আছে .

তো এখানে আমরা একটি মিস্ত্রির দোকান দেখতে পাচ্ছি যেখানে অনেক ধরণের বিভিন্ন সাইজের লোহা পাওয়া যায় ছোট লোহা বড় লোহা।

ওয়াল আছে এবং টাইলস আছে নীচে.

মন্দিরের কালারটি হচ্ছে লাল এবং এইদিকে আছে একটি গেট এবং গেটের উল্টোপাশে আরেকটি মন্দির রয়েছে.

এটি একটি মার্কেট লাগছে এবং এর দুটো গেট আছে দুটো গেটেই দুজন দাঁড়িয়ে আছে একজন পুরুষ এবং উল্টো গেটে একটি মহিলা যাচ্ছে.

এখানে আমরা একটি ময়ূর দেখতে পাচ্ছি।